তার মাঝখান থেকে একটি রাস্তা রয়েছে যেখানে দুটি ছেলে দাঁড়িয়ে আছে।

এই গ্রীলটির অনেকটি ফাঁক রয়েছে এই ভাগের এক ভাগ সে গ্রিলটি সাইডটি খোলা রয়েছে এই গ্রিলটির ভিতরে খুব সুন্দর কতগুলি গাছ দেখতে পাচ্ছি।